আল্লা আল্লা হাফিজ নমস্কার মহাশয়া আপনি কি করছেন হ্যাঁ মহাশয়া আমি বসে আছি আপনি কি করছেন হ্যাঁ আমিও তেমন কিছু করছিনা আমিও বসেছি তাহলে আমাদের উম দের উম তৃতীয় আলোচনা আমরা শুরু করি আজ আমরা রা আমাদের

এ বাঙ্গালীদের তো আমরা বলে থাকি যে বারো মাসে তেরো পার্বণ ঠিক তেমনি এই আমাদের তো একের পর এক উৎসব লেগেই থাকে সেই উৎসবের মধ্যে আমরা মেলাটাকেও ধরে থাকি তাহলে আজ এই মেই মেলা নিয়েই আলোচনা করি হ্যাঁ হ্যাঁ নিশ্চই করুন আমারও খুব ইচ্ছা হচ্ছে মেলা নিয়ে আলোচনা করার হ্যাঁ এই মেলা কথাটির আসল অৰ্থ বহু মানুষের মিলন স্থান ধর্মীয় অথবা সামাজিক উৎসবকে কেন্দ্র করেই সাধারণত যেকোনো মেলা বসে

উপলক্ষে বহু মানুষের সের সঙ্গে মিলিত হয়ে কোনো মানুষের ক্ষুদ্র হৃদয় বৃহৎ হয়ে উঠে উম মহৎ হয়ে রবীন্দ্রনাথের একটা কথা আমার মনে আছে যে তিনি বলেছিলেন কোনো উৎসব প্রাঙ্গনের মুক্ত অঙ্গনে সকল গ্রাম বাসীর মনে উল উচ্চসিত মিলন স্থান এই মেলা

হয়ে ওঠে এইসব মেলার মাধ্যমেই গ্রাম বাংলায় নানা প্রকার উৎসব ও অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলার সূচনা হয়ে থাকে

লক্ষ্য করা যায় বহু প্রাচীন কাল থেকেই হ্যাঁ শান্তিনিকেতনের পৌষমেলায় শুরু হয় বারোশো পঞ্চাশ উম বঙ্গাব্দে সাত পৌষ অর্থাৎ আঠাশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্র নাথ ঠাকুর এই দিনটিতে ব্রহ্মহ ধর্মে দীক্ষিত হয়ে ছিলেন এই মেলা বর্তমানে আন্তর্জাতিক রূপ নিয়েছে পৌষ সংক্রান্তির দিনে বঙ্গোপ সাগরের কূলে ভগবৎ sorrysorry ভাগীরথীর তিন মোহনায় নায় সাগর দ্বীপে গঙ্গা সাগর মেলার সূচনা হয় এই মেলা বাংলার একটি প্রাচীন মেলা হ্যাঁ ঠিকই বলেছেন ধর্মীয় মেলার মধ্যে উল্লেখযোগ্য আরো দুটি মেলা আছে সেটি হলো নব্বদীপের রোষের মেলা

ও মহা মাহেশ্বের রথের মেলা তাছাড়া চৈত্র সংক্রান্তির দিনে গ্রাম বাংলার বহু স্থানে চরকের মেলা বসে মোটামোটি ভাবে সব মেলারই একটা নিজস্য চরিত্র আছে হৈচৈ ভীড় লোকজন চেঁচামিচি হাসি শিশুর কান্না ছেলেমেয়ের খেলা ছেলেমেয়ের মেলা দেখার আনন্দ তারপর মেলাতে গিয়ে অনেক ধরণের খেলাধুলা করা নাগর দলের ঘূর্ণি পাক তালপাতার ভেঁপুর শব্দ খেলনার দোকান পাঁপড় তেলেভাজার কড়াই ছাপানো জ্বলন্ত উনুন কড়াই চাপানো জ্বলন্ত উনুন ও মিষ্টির দুকান চুরির দুকান এ হল সব মেলার ওই সা সার্বজনীন ছবি এতো গুলো খাবার জিনিস বললাম কিন্তু আমি জিলিপিটা বলতে ভুলে গেছি আমরা সব মেলাতে গেলেই জিলিপিটা প্রথমেই আমরা খাই বাঙালিদের এই জিলিপিটা খুবই প্রিয় হ্যাঁ শুধু জিলিপি নয় আপনার এই কথা শুনে আমার মনে হয়েছে যে মেলাতে সাধারণত ফুচকা সব থেকে বেশি জন প্রিয় সকলের ফুচকা খেলে আমার মনে হয় যে আহ কোথাও যে বেড়াতে গিয়েছি তাও অনুভূতি হয়না মেলার লার মজাটাই আসেনা ফুচকা তারপর তারপর জিলিপি তারপর সিঙ্গারা এই সব তো লেগেই রয়েছে মেলায় মানুষ যত কেনেন তারচেয়ে দেখেন অনেক গুন্ বেশি বেতি ব্যাস্ত হয় দুকানি এ ছাড়াও থাকে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় নানা বস্তুর দুকান সেই জন্য ভিড় দেখা যায় বন্দুক নিয়ে হাতে টিপ্ পরীক্ষা ভাগ্য চক্র lottery ইত্যাদি নানা দুকান ও উম দুকান ও মেলা প্রাঙ্গন ভর্তি হয়ে যায় অনেক সময় ময় যাত্রা গানের আসর বসে ও magic প্রভৃতিও দেখানো হয়ে থাকে হ্যাঁ ঠিকই বলেছেন মানুষ একে ওপরের উপর নির্ভরশীল মেলার গুরুত্ব এইভাবেই লক্ষ্য করা যায় অর্থ নীতিতে এর প্রয়োজনীয়তা রয়েছে কারিগর ক্ষুদ্র শিল্পী ব্যাবসায়ীরা তাদের আয়ের পথ খুঁজে পান মৃত প্রায় শিল্পীরা পূনর্জীবিত হয়

সঙ্গে সরাসরি যোগাযোগ ঘটে এবং তাতে উভয়ে প্রকৃত উপকৃত হয় ছোট বড়ো সকলের মনে আনন্দ সঞ্চারিত হয় হ্যাঁ ঠিকই বলেছেন এই মেলাতে তে ছোট থেকে ধরে বৃদ্ধ পর্যন্ত সবাই আনন্দিত হয় সবাই প্রফুল্লিত হয়ে ওঠে আর এই সমাজ জীবনে মেলার গুরুত্বের কথা

কিন্তু সরকারি ও বেসরকারি পর্যায় এর ব্যাপক প্রসার ঘটলে দেশের উপকার সাধিত হয় এই ব্যাপারে এদের স্থানীয় club গুলি এগিয়ে এসে ভালো করেছে ছাত্র ছাত্রীরা তাদের বিদ্যালয়ে এমন মেলার আয়োজন যেন করতে পারে আমরাও আম যখন ছোট ছিলাম বলতে গেলে আমি যখন class ten এ পড়তাম তখন আমাদের বিদ্যালয়েও একটি বই মেলার আয়োজন হয়েছিল আমার জীবনে ওই একবারই আমি school জীবনে নে মানে বিদ্যালয়ে এই মেলাই দেখেছিলাম আর এই আমার মনে হয় আমাদের ছাত্রদের জন্য এই বই মেলা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তাই আমার বই মেলাটাই সবথেকে প্রিয় আপনার কি মন্তব্য হ্যাঁ আমারো বইমেলায়ই সবচেয়ে প্রিয় অনেক বই পড়া যায়

যে আনন্দ হাসি গান এতদিন রথের মেলা অথবা চরকের মেলা ছিল নিজস্য সম্পদ বই মেলা আজ তাকেই এনেছে আমাদের জন্য উপহারের ভালা

হ্যাঁ একদমই ঠিক আমরা যখন বই মেলায় যাই তখন শুধু ছাত্র ছাত্রীরা যে থাকে তা নয় তার পাশাপাশি উম সকল শ্রেণীরই মানুষ থাকে মধ্যবিত্ত বলুন উম গরিব শ্রেণীর বলুন উচ্চবিত্ত মানুষ বলুন তার পাশাপাশি সে বড়ো সড়ো অন্য কোনো তারতম্য থাকে না একদম ছোট থেকে বড়ো পর্যন্ত আর এই বই মেলাতে সব থেকে মজার ব্যাপার হচ্ছে সেখানে উম সব ধরণের বই মেলে আপনি যা চাইবেন তাই দেখতে পাওয়া যায় আপনি যদি কোনো শিক্ষণীয় কোনো বই দেখতে চান তাও মেলে কোনো কবির জীবনী সম্পর্কে উনার কাব্য সম্পর্কে অথবা আমরা art শিখে থাকি art এর উম বই তারপর গানের বই অনেক ধরণের বই থেকে থাকে এই বই মেলাতে এই বই মেলা কে কেন্দ্র করেই হম বই মেলার সূচনা হয় প্রাঙ্গনে এক পরিবেশ যে সামাজিক মেলবন্ধন গড়ে উঠতে দেখা যায় বই মেলায় এ প্রকাশক এবং পুস্তক বিক্রেতারা বিশ্বের নানা প্রান্তের নানা বিষয়ের বই এনে বিভিন্ন রুচির মানুষের সামনে নিয়ে এনে হাজির করেন

হ্যাঁ ঠিকই বলেছেন আমাদের দেশে বিশেষ করে কলকাতায় বই মেলার জন্ম ছয়ত্রিশ বছর আগে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম রবীন্দ্র সদনের বিপরীত প্রান্তে ময়দানে এই মেলার অনুষ্ঠিত হয়ে ছিল মেলাটা অনুষ্ঠিত হয়ে ছিল উদ্যোক্তা pub dealers and book sellers guild সেই থেকে প্রত্যেক বছর January February মাসে এখানে বই মেলা অনুষ্ঠিত হয় তবে বর্তমানে তা কলকাতার মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় অন্নান্য সংস্থাও বই মেলার আয়োজন করেছেন এর সঙ্গে শুরু হয়েছে সরকারি প্রচেষ্টাও তার ফলে একই বছরে কলকাতায় একাধিক বই মেলা অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেক জেলায় আজকাল বই মেলার ধুম পড়েছে যেমন lake town বই মেলা বর্ধমান বই মেলা হাওড়া বই মেলা পানি হাটি বই মেলা মুর্শিদাবাদ বই মেলা ইত্যাদি এই সব মেলা কলকাতা বই মেলার ক্ষুদ্র সংস্করণ সাধারণত সাত থেকে দশ দিন ধরে এই সব মেলার অনুষ্ঠান হয় এই দশ দিন ধরে চলে কেনা বেচা ফলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই উপকৃত হয় বিক্রেতারা যেমন এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে ক্রেতারাও দিন গুনতে থাকে অল্প কদিনে বেশি কিছু বিক্রির ফলে বিক্রেতা যেমন লাভবান লাভমান হয় তেমনি লাভমান হন ক্রেতারাও তাদের চোখের সমানে কল্লোলিত মহা সমুদ্র যেন নীরব থাকে একসঙ্গে এতো বই দেখবার সৌভাগ্য আর কখনোই হয় না

এই মেলায় ঘুরে ঘুরে আড্ডা দিতে পারে এটাই বই মেলার আনন্দ হ্যাঁ কেবল কি বিক্রেতারা পাঠক লেখক শিপ্লীরাও বই মেলায় এসে সে আঁকার বা শেখার উম প্রেরণা পান নতুন ভাবনা চিন্তা খুরাক দেয় বইমেলা বইমেলা অর্থনৈতিক দিকের সঙ্গে আনন্দ শিক্ষার দিকটির কথাও ভুললে চলবে না বইমেলা প্রকাশককে শিক্ষা দেয় এখান থেকে শিক্ষা নেয় শিল্পী সাহিত্যিক আজকাল কি লিখছেন আপনার নার কাছ থেকে অনেক ভালো লেখা আহ আসা করি এই মনত্মব্য টুকু একটু অসাহিত্যকদের কাছে যথেষ্ট তাকে নতুন করে ভাববার প্রেরণা দেয় বই মেলার সঙ্গে সাধারণত মেলার খুব একটা প্রভেদ নেই মিলনের আনন্দ এক প্রাণ বাল্য কালের বন্ধুকে কোনো প্রবীণ হঠাৎ করে আবিষ্কার করে চমকে দে ওঠেন প্রবীণ নবীনদের মিলন ক্ষেত্রে এটাই মিলন ক্ষেত্র এটাই প্রবীণ সাহিত্যকের সঙ্গে হাতে হাত মিলিয়ে পাশাপাশি আলোচনা করতে করতে চলছেন নবীন কোনো লেখক প্রতিশিতো প্রকাশের কাছে প্রকাশনার কাজে যে তামিল নিচ্ছে নবীন কোনো লেখক হ্যাঁ ঠিকই বলেছেন মেলায় মিলনটাই বড় কথা দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাবার জন্য মেলার প্রয়োজন অনেক খানি মেলার অর্থনৈতিক গুরুত্ব কম নয় মেলায় ধর্ম বর্ণ ভাষার ভেদরেখা ভেদরেখা মুছে গিয়ে সবাই আনন্দে মেতে উঠে মেলা মানব জীবনে আরো বেশি প্রকাশ পেলে মানুষের মনের প্রসার বাড়বে যেসব উৎসব উপলক্ষে মেলাবসে সেইসব উৎসবের সঙ্গে যে মেলা অনুষ্ঠিত হয় তা আরো সমৃদ্ধ করার দিকে মনো নিবেশ করা দরকার তাই আকর্ষণীয় করে তোলার জন্য বিনোদনের উপকরণ ও সুসজ্জিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে বর্তমানে সাধ্য স হস্ত সমাজের সবকিছু যেহেতু অর্থের মানদন্ডে যাচাই করা হয় তাই মেলার মানদন্ডের সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে সরকার মেলা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে অনেক সুযোগ সুবিধা ও বিশেষ স্বীকৃতিও দিয়েছে খাওয়া দাওয়া ও হস্ত শিল্প কেন্দ্রিক মেলাও বর্তমানে অনুষ্ঠিত হয়ে থাকে মুখ্য আকর্ষণ হিসেবে রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা এই সব মেলার উদ্বোধন করে থাকেন লোক সংস্কৃতির ধারক এই মেলা মানব জীবনকে আরো সমুন্নত ও সমৃদ্ধ করুক এই কামনা আমাদের সকলের

তাহলে ঠিকাছে এখন রাখছি

Hello আশায়েলালায়কুম কি আপু কি অবস্থা। ওলেকুমসলাম আসলাম ভাইয়া কেমন আছে। এইতো আছি মোটামুটি ভালো আপনি এত দিন পর হটাৎ।

হ্যাঁ তো মনেকরেন যে প্রায় দু লক্ষ্য টাকার মতো এখন এইটাকে আসলে Invest করতে যাচ্ছি বুজতে পড়েছেন হ্যাঁ বুজতে পড়েছি তো সেটা কিভবে করবো বা কোন ক্ষেত্রে দিলে আমার মানে প্রতি তা আমি পাবো লাভ।

হ্যাঁ সেটা তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কি কি। হ্যাঁ হ্যাঁ স্টেই আলমারি তে রাখলে তো কোনো লাভ নাই আমি চাচ্ছি যে তা কোনো ব্যবসার কাজে লাগানো যাই কি না বা অন্য কিছু ভাবে বা এটা অপনার কাছথেকে কি জানতে পড়ছি। হ্যাঁ আপনি যে টাকা জমালেন এটা কি এত দিন আলমারি তেই ফেলে রাখছিলেন না কি Bank ছিল। না আসলে আমি তো দেখা যাই একসাথে সব টাকা রাখি নি যে Bank এ কিছু কিছু টাকা প্রতি মাসে রেখেছি আর কি Bank এ আছে।

মোটেও লাভ জনক না কারণ Bank এ যদি আপনি Fixed deposit করেও রাখেন ওখানে ছয় সাত মাসের বেশি কিন্তু Interest কিন্তু পাওয়া যাই না। সেই তুলনায় আমাদের দেশে Interest কিন্তু All most কিন্তু Nine ten percent যদি বা এটা সরকারি হিসাব এর মর্ধে Nine percent সম্ভবত কিন্তু আসলে যে কত সেটা ও আসলে আহ বলতে পারতেছিনা তো সেই নয় parcent দশ percent যদদড়ি তাহলে কিন্তু আপনার বছরে তিন percent এর মতো Los হয়ে যাচ্ছে বুজতাছেন তো হ্যাঁ হ্যাঁ সেই হিসাবে Bank এ টাকা রাখা টা আমার মতে একেবারে মোটেও ভালো একটা না। parcent আসলে হয় কি যা যে আমি কজন শিক্ষাথ্রী আর সে ক্ষেত্রে মার্ কাছে এত টাকা থাকে না দেখা যাই আমি প্রতি মাসে হয়তো আপনাকে দু হাজার তিন হজের রি রকম করে করে টাকাটা জমিয়েছি ঠিক আছে অল্প অল্প করে আর এবং। এটা কিন্তু আমনের student account হিসাবে এটা আপনার কোনো Deposit করা না বা এককালীন কোনো কিছুই না তাহলে তো এটা টাকা তেমন।

না না না বাড়া নাই এখানে কোনো টাকাই বাড়া নাই আমি যেটা দেখলাম আমি তো এখানে দেখা যাই আমার প্রয়জনে আমি Bank থাকে নিয়েআসি এবং আমার প্রয়জনে আবার দিয়ে আসি এ রকম আর কি। তো আমি চাচ্ছি যে আমার যে হাটু আমার আমের প্রায় সেসের দিকে একটা কিছু তো করতে হবে তাই না তো সে ক্ষেত্রে এখন তো এখন কি করা যাই বলেন তো আপনি একটু আমাকে উপদেশ দান। হ্যাঁ সেটা তো বলা যাই এই উপদেশ টা আমার কাছে দুই তিন বছর আগে চাইতেন তাহলে আরো ভালো হতো আপনি তো সম্ভবত Economic এর StudentEconomic হিসাবে জি জি তো জনের কথা যে মানে একটা। At least Fixed deposit বা deposit করে রাখলেও কিছুটা হয় তো কম Los হয়তো কিন্তু আপনি তো বলছেন সব Student account এই ফেলে রাখছেন তো এই কাজ টা আসলে মানে ভুলই হয়ে গাছে বলতে গালে যদি বা আমি হাসতে পারছিনা। তবে। এখন যা হওয়ার হয়েগেছে এখন চাইলে আপনি এখন আপনি যে Invest করবেন বলছেন আপনি কি Lowest এ Invest করবেন নাকি Medium list নাকি Hi list Medium হলেই সমস্যা Medium এ যাচ্ছি আমি। আচ্ছা Medium হলে অনেক Option এ আছে তবে আপনি যদি রি থাকতে চান সব চাইতে ভালো একটা Option হচ্ছে বাংলাদেশএর মর্ধে একটা সঞ্চয় পত্র।

টা তেমন একটা নাই কারণ আপনার যদি দেশ এরকলাপ ফল বা দেশ দেউলিয়া হয় তখনি হয় তো আপনার টাকা টা না পাওয়ার একটা Chance থাকে। যে হেতু দেশ তেমন একটা মোটা মুক্তি ভালোর দিকে যাচ্ছে দেশের অর্থনীতি যদিবা বর্তমানে বেশ খারাপ অবস্থা। এখনআছে সে হেতু আপনি সঞ্চয় পত্র Invest করতেন। আচ্ছা আচ্ছা আর আর কি কি উপায় আছে। Details বলি আহ সঞ্চয় পত্র ক এক একটা Scheme আছে তার মর্ধে একটা হচ্ছে বাংলাদেশ সঞ্চয় পত্র যেটা তে ধরেন Nine percent এর মতো বা Tenparcent এর মতো Interest দেয় হ্যাঁ আর আর একটা আছে যেটা স্যাট বছরেরউর্ধে যে সব মহিলা আছে তাদের মর্ধে একটা সঞ্চয় পত্র আছে সেটা হচ্ছে আপনার elevent percent এর মতো Interest দিয়ে দেয় থাকে। আপনার বাসায় তো আম্মার বয়েস কি স্যাটএর ওপারে হয়েছে নাকি। স্যাট এর নিচে না না না এখনো পঞ্ছাশ এর ভিতরে আছে। ও আচ্ছা যদি স্যাট এর বেশি ততো তাহলে ওনার নাম Account খুললে Interest টা একটু বেশি পেতেন আর কি। আচ্ছা বুজতে পড়েছি না সেটা তো সম্ভব না। হ্যাঁ তাহলে আপনি চাইলে Resk c হিসাবে আপনি সঞ্চয় পত্র Interest করতে পারেন আর তাছাড়া আর একটু Risk নিতে চাইলে আপনি Share market এ আপনি Share Invest করতে পারেন তবে Share market এ বেশ ভালোই Risk আছে High risk বলা যাই আপনি তো জানেনই Share market এর ব্যাপার টা।

তো আবার Luck খারাপ বা খারাপ Share Choose করলে Los হইতে পারে। না আসলে আমার Share market এ আমার জাবের ইচ্ছে নাই কারণ যেহেতু আমি নিজেই অর্থ নীতি Student সে ক্ষেত্রে আমি Share market সম্পর্কে মোটা মুক্তি জানি অনেক কিছু জানি সত্যকে এর বাপের টা। কখন কিরকম হয় মানে এটাই ওটা অনেকটা যেমন আপনার Risk থাকে তেমনি আবার লোভও আছে যদি ভালো হয়ে যাই তো অনেক টা। ঠিকাছে যেমন তোমার জানায় বাংলাদেশএর সময় দিকটা অনেক বোরো ধরনের ধস নেমেছিল ওই সময় কোটি কোটি জি টাকা Invest করে রাখছিলো কারণ কোটি কোটি ছিল বোরো Building এ থাকতো তারা মুহূর্তের ভিতর একদম। সতেই নেমে আসছে এ রকম অনেককে দেখছি এতোই অবশি অনেক risk অনেক Investment

আসলে বর্তমানে বাংলাদেশের ছোট Business করা টা Business করা তা ওআসলে অনেকে মনে করেন অনেক Easy কিন্তু বাপের টা আসলে মোটেও Easy নয় এটা বলতে গেলে চাকরি করার চেয়ে হয় তো কঠিন Business করা।